bash এ array operations এর tutorial আপনাদের স্বাগত
in tutorial শিখব array ঘোষিত করে এতে ভ্যালু নির্ধারিত করা
ঘোষণাকরণের দরুন array ইনিসিয়েলাইজ করা
array এর দৈর্ঘ্য এবং তার n to এলিমেন্ট নির্ণয় করা
array print করা
tutorial অনুসরণ করতে linux operating system সম্পর্কে জানতে হবে
প্রাসঙ্গিক tutorials জন্য আমাদের website পরিদর্শন করুন
এখানে
ubuntu linux 1204 os এবং
gnu bash সংস্করণ 4110 ব্যবহার করছি
অনুশীলনের জন্য gnu bash 4 bash তার উচ্চতর সংস্করণ ব্যবহার করা হয়
এখন array এর সংজ্ঞা এবং তার বৈশিষ্ট্য দিয়ে শুরু করি
array হল একাধিক ভ্যালুর সাথে একটি ভ্যারিয়েবল
ভ্যালু একই be ভিন্ন হতে পারে
array এর আকারের কোন সর্বাধিক সীমা নেই
array মেম্বর পরপর হওয়ার প্রয়োজন নেই
array index সর্বদা শূন্য দিয়ে শুরু হয়
এখন array ঘোষিত করে এতে value নির্ধারিত করা দেখবো
array এর syntax হল
declare hyphen a arrayname
declare array ঘোষিত করতে ব্যবহৃত হয়
এটি bash a built in command
array the value নির্ধারিত করার syntax হল
name বর্গাকার বন্ধনীতে index equals to একক উদ্ধৃতিতে value
এখন ঘোষণাকরণের দরুন array ইনিসিয়েলাইজ করা দেখি
array একই সময়ে ঘোষিত এবং ইনিসিয়েলাইজ করা যেতে পারে
elements space দ্বারা পৃথক করা উচিত
প্রতিটি element বন্ধনীর মধ্যে হতে হবে
syntax হল declare hyphen a arrayname equal to বৃত্তাকার বন্ধনীতে একক উদ্ধৃতিতে element1 element2 এবং element3
একটি উদাহরণ দিয়ে চেষ্টা করি
ctrl alt এবং t কী একসাথে টিপে terminal উইন্ডো খুলুন
এখন লিখুন: gedit space array ডট sh space &
আমরা prompt মুক্ত করতে ampersand & ব্যবহার করি enter টিপুন
array ডট sh file প্রদর্শিত code লিখুন
এই line elements সাথে linux named array ঘোষিত করে যেমন debian redhat ubuntu এবং fedora
এখানে hyphen a একটি flag
এখানে array পড়া এবং এতে ভ্যালু নির্ধারণের অনুমতি দেয়
এখন slides ফিরে যাই
array এর দৈর্ঘ্য এই syntax দ্বারা পাওয়া যাবে
dollar চিহ্ন ওপেন কোঁকড়া বন্ধনী hash arrayname বর্গাকার বন্ধনীতে @চিহ্ন এবং ক্লোস কোঁকড়া বন্ধনী
n তম এলিমেন্টের দৈর্ঘ্য এই সিনট্যাক্স দ্বারা পাওয়া যাবে
dollar চিহ্ন ওপেন কোঁকড়া বন্ধনী hash arrayname বর্গাকার বন্ধনীতে n এবং ক্লোস কোঁকড়া বন্ধনী
এখানে n হল element সংখ্যা যার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে
array এর সকল elements এই syntax ব্যবহার করে printed করা যাবে
dollar চিহ্ন ওপেন কোঁকড়া বন্ধনী arrayname বর্গাকার বন্ধনীতে @চিহ্ন এবং ক্লোস কোঁকড়া বন্ধনী
text editor ফিরে আসি
এই line অ্যারে linux এ elements মোট সংখ্যা প্রদর্শন করবে
হাইফেন e ব্যাকস্ল্যাশ escape বর্ণন সক্ষম করে
আমরা we লাইনের শেষে ব্যাকস্ল্যাশ n লিখে অন্তর্ভুক্ত করেছি
পরবর্তী line অ্যারে linux এর সকল elements প্রদর্শন করে
এই line অ্যারে linux এর তৃতীয় এলিমেন্ট প্রদর্শন করে
মনে রাখুন যে অ্যারে সর্বদা index শূন্য দিয়ে শুরু হয়
অবশেষে এই line তৃতীয় এলিমেন্টে উপস্থিত অক্ষরের সংখ্যা প্রদর্শন করে
এখন terminal যাই
file সম্পাদিত করতে লিখুন chmod space plus x space array ডট sh enter টিপুন
লিখুন dot slash array dot sh enter টিপুন
output প্রদর্শিত হয়েছে
elements সংখ্যা the অ্যারে linux এর দৈর্ঘ্য চার হয়
অ্যারে linux এর elements হল debian debian redhat রেডহ্যাট ubuntu ubuntu এবং fedora fedora
array এর তৃতীয় element হল ubuntu
তৃতীয় element প্রত্যাশিত অক্ষরের সংখ্যা হল ছয়
আমরা tutorial শেষে চলে এসেছি
সংক্ষিপ্তকরণ করি slides ফিরে আসি
এখানে শিখেছি
array তে ভ্যালু ঘোষিত এবং নির্ধারিত করা
ঘোষণাকরণের দরুন array ইনিসিয়েলাইজ করা
array এর দৈর্ঘ্য এবং তার n to এলিমেন্ট নির্ণয় করা
সম্পূর্ণ array print করা
এখন
দৈর্ঘ্য 7 এর সাথে অ্যারের names ঘোষিত করুন এবং
elements মোট সংখ্যা নির্ণয় করুন
সকল elements print করুন
পঞ্চম এলিমেন্ট print করুন
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য
এই script fossee এবং spoken tutorial the তৈরী করেছে